একটি হাওয়া দেওয়ার মেশিন ।

বাড়িটি সাদা এবং লাল রঙের টাইলস লাগানো।

এখানে একটি রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি।

উপরে অনেক কারেন্টের তার সবুজ গাছপালা--

নীচে কিছু ইঁটের টুকরা রাখা এবং ইস্কুটি ছাইকেল ।

বিল্ডিংটি বিল্ডিংটির সামনে দুটি মানুষ দেখতে পাচ্ছি।

বিল্ডিংয়ের অনেক জালিনা দরজা রয়েছে।

বিল্ডিংটির উপরে নীল-নীল একটি সাইনবোর্ড লাগা আছে।

স্কুলের ওয়ালটা সাদা রং করা এবং শিক্ষামূলক কিছু লেখা রয়েছে ওই ওয়ালে।

একটি মেয়ে একটি ছেলের ছবি দেখতে পাচ্ছি।

নীচে নীল রংয়ের কিছু লেখা রয়েছে।

এখানে একটি মেলাবেড়ি দেখতে পাচ্ছি মেলাবেড়িতে অনেক লোক দেখা যাচ্ছে।

নিচে সবুজ রঙের একটি মাদুর দেখা যাচ্ছে।

গেটের উপরে কিছু লেখা রয়েছে।

এখানে একটি মন্দির দেখতে পাচ্ছি।

সে অনেক সবুজ গাছপালা দেখতে পাচ্ছি।

বইগুলি খুব সুন্দর করে সাজানো রয়েছে।

উপরে নীল রঙের পোস্টার লাগানো।

কিছু মানুষের শুধু পা গুলো দেখা যায়।

অনেকগুলো পানি তার ভেতরে মাছের কিছু--